বেশ ভালো লাগলো সব বন্ধুদের সাথে কেনাকাটা তারপরে উম মানে হ্যাঁ বেশ sir এর সাথে কিছু কেনা কাটা বাড়ির জন্য কিছু কেনাকাটা সেদিন তো সেরকম কেনাকাটা করিনি টুকটাক দেখে এসেছিলাম main বাড়ি hotel এ চলে এসে আমরা খেয়েদেয়ে ঘুমিয়ে পড়ে ব্যাস পরের দিন মানে আমাদের একটা mainly হোয়াটসঅ্যাপ এ একটা group করা হয়েছিল এরকম যারা trip এ যাচ্ছে তাদের জন্য তো sir আগের থেকেই বলে রেখেছিল পরের দিন কিন্তু sunset দেখার জন্য আমাদের উঠতে হবে মোটামুটি আমাদের চারটে নাগাদ উঠতে হবে। মানে sir চারটে থেকে আমাদের ফোন message করেই যাচ্ছে করেই যাচ্ছে কিরে ওঠ কিরে ওঠ এই জিনিসটা যা মজা এই ব্যাপারটা ভীষণ ভীষণ ভীষণ। ভালো লেগেছিল মানে খুব মজা করেছিলাম তারপরে উঠে একসাথে sun beach এ যাওয়া sunset দেখা বিভিন্ন মানে ম স্নান করা মজা করা মানে খুবই খুবই মজা করেছি যেটাকে বলে খুবই মজা খুবই ভালো লাগছিল স্নান ধান করলাম beach এ সমুদ্রের ঢেউ এ তারপরে মজা করলাম। খেলাম তারপরে আবার তাড়াতাড়ি চলে এসেছিলাম। সেই তারপরে সেদিন আবার আমরা অন্য আরেকটা beach তাজপুর beach যেটা আছে সেখানে গিয়েছিলাম সেখানে গিয়ে বেশ মজা টজা করলাম বিভিন্ন প্রচুর মানে main হচ্ছে আমরা প্রচুর photo তুলেছি প্রচুর photo তুলেছি সবাই মিলে প্রচুর photo তুলেছি। খুব আনন্দ করছিলাম মজা করছিলাম photo photo photo reels টিলস বিভিন্ন রকমের বানানো হল তারপরে এরকম ভাবে আমাদের দুটো দিন কেটে গেল then বাড়ি ফেরার পালা বিভিন্ন কেনাকাটা করলাম বাড়ির জন্য সব সবাই মানে বাড়ির লোকজন others friend ওদের জন্য কিছু কেনাকাটা করলাম তে চলে আসলাম আসার পরে sir এমনই মানে উনি এতটাই মজার মানুষ এতটাই মানে এতটা উনি উনি নিজে আমাদের বলছে আমি কি আমিও miss করছি তোদের এই ইসেটাকে মানে এই যে একটু tour tour টা আমরা যে করলাম উনিও নাকি miss করছে আমরা এতটাই মজা করেছি রাত্রেবেলা মানে কেউ ঘুমোইনি আমরা কেউ ঘুমাইনি রাত্রিবেলা রাত্রে বেলা ঘুমের বদলে সবাই মিলে বারোটা বাজে একটা বেজে যায় সবাই মিলে নাচ মানে গান চালিয়ে দিয়ে এওপরিমাণে নাচ বলবার মত নয় এত নেচেছি আমরা মানে খুব নেচেছি খুব নেচেছি গান চালিয়ে দিয়ে নাচ টাচ করে then আমরা ফিরে আসি বাড়ি sir আমাদের

তো সে করতো যে যে ডাকতো তারপরে morning এ এসে sunset দেখার জন্য ডাকতো message করত

lunch এর time হয়ে গেল কোথায় তোরা dinner করবি না কোথায় তোরা এইসব message গুলো উনি করতেন ফিরে আসার পরেও তো এই জিনিসটাকে সেরকম এই বন্ধুদের সাথে এই first এরকম একটা বড় tour গেলাম ভালো লাগলো ভীষণ মজা করলাম sir এবার ছোটখাটো বেশি দূর যায়নি এই টুকটাক movie টুভি দেখতে আর স্বর্ণালীর সাথে ইচ্ছা অবশ্যই আছে বড় বড় tour করার কিন্তু এখনো পর্যন্ত সেরকম হয়ে ওঠেনি তাও school একবার school এ school থেকে একটা tour এ নিয়ে গেছিল বেশি দূর না একদিনের যেদিন গেছে সেদিনই ফিরে এসেছি ওই tour টাতে গেছিলাম আহ basically আমার একটা সমস্যা হয় এটাতে আমি journey করতে একটু সমস্যা হয় মানে আমি ট্রেন journey করতে পারি কিন্তু actual আহ মানে petrol এর কোন গাড়ি এসব বা petrol বা gas এর গাড়িতে আমার খুব সমস্যা হয় তাই journey করতে পারি না তো মানে school থেকে বাসে করে নিয়ে গেছিল বাড়িতে একটু problem যেতে দেবে না তখন school এ class seven এ মত পড়ি যেতে দেবে না বাড়ি থেকে। কি করব যেতে তো আমাকে হবেই সবাই যাচ্ছে বন্ধুরা মিলে। প্রচুর কান্নাকাটি বাড়িতে শুরু করে দিয়েছি প্রচুর কান্নাকাটি আমাকে যেতে হবে then কি করলাম মানে বাইরে বাড়ি থেকে বলতো যে গাড়িতে যেতে পারবি না সমস্যা হবে guardian যেহেতু যাচ্ছে না এবার আমরা তো থাকছি না আমরা guardian রা সব যেতে পারবিনা আমি তো বলছি না, সবাই একসাথে যাচ্ছি মজা করতে করতে যাব কিচ্ছু হবে না এরকম বলে এর পরের দিন যেদিন যাওয়া হোক সেদিন ভোরবেলা বেরিয়ে গেছি মানে গেছি তখন তো আমার মানে আমি আমার বাসে আমি দশ মিনিট মানে ওই শরীর খারাপ শুরু হয়ে যায় কিন্তু সেদিন friend দের সাথে গেছি school র friend দের সাথে মানে আহ পুরো সকাল থেকে আহ মোটামুটি বিকেল বেলা বাড়ি আসতে আসতে রাত হয়ে গেছিল যদিও আহ পুরো বাসেই আমরা journey করেছি কিচ্ছু হয়নি আমার শরীর শরীর খারাপ হয়নি মানে আমার শরীর একদম ঠিকঠাক একদম সুস্থ আমি কিচ্ছু হয়নি আমার সেদিন বুঝতে পারলাম যে বা মজা করতে করতে যাওয়া সাথে মানে তখন তাহলে এই মা তোমার শরীর খারাপটা করবে না যদি তুমি মজা করতে করতে কথা বলতে বলতে বন্ধুদের সাথে যাও এত বাড়িতে এসে যখন বলছি তখন তো সবাই অবাক কিছুই হলো না আহ খাওয়া দাওয়া করেছি যে না খেয়ে ছিলাম বা কিছু বমি শরীর খারাপ করে এলো সে রকম না খাওয়া-দাওয়া করিনি আমার কিচ্ছু হয়নি। এই জিনিসটা মানে ভীষণ ভীষণ ভীষণ অবাক করা একটা কান্ড। তারপর থেকে টুকটাক journey যাতায়াতটা শুরু করেছি যাতে আমার এই জিনিসটা না হয়। বমি সমস্যাটা হয়

এই মানে এই টুকটাক এই journey গুলোই আমি করেছি এই tour গুলো আমার এখনো পর্যন্ত হয়েছে সেরকম tour এখনো পর্যন্ত আমার হয়নি তাই সেরকম memorable দিঘা গেলাম এটাই একটা memorable tour আমাদের কাছে এতগুলো মজা কোনদিন করিনি তো সেজন্য এটা খুবই মানে মনের মধ্যে গেঁথে আছে খুব miss করি এখন গিয়ে দিঘাতে গিয়ে

এই কেমন আছেন?

হ্যাঁ আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি কি করছিলেন? এইতো আহ পত্রিকা পড়ছিলাম আমি আসলে একটা ব্যাপার দেখলাম যে রাশিয়া নাকি আমাদের উম দেশ থেকে আম ফুলকপি এগুলো নিবে তো এতে হচ্ছে আমাদের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 হ্যাঁ হ্যাঁ হ্যাঁ অবশ্যই কেন নয় এটা আমাদের দেশের খুবই একটা বড় বিষয় যখন একটা দেশ থেকে কোন পণ্য রপ্তানি হয় সেটা ওই দেশের জন্য খুবই একটা বড় বিষয় কেননা তখন দেখা যায় যে সে দেশটা তারমানে অবৈধশিক মুদ্রা অর্জন করতে পারে এবং তাদের অর্থের ও তাদের অর্থের যে একটা টাকা যুক্ত হয় এইটা খুবই একটা বড় বিষয় এবং সে দেশের অর্থনীতি ও চাঙ্গা হয়ে ওঠে এই রপ্তানির মাধ্যমে তো সে ক্ষেত্রে একটা কৃষি ক্ষেত্রেও একটা বিশাল বড় অবদান লাগবে আমাদের তাই না? জি, আপনি একদম ঠিক কথা বলেছেন আর আমাদের প্রধানমন্ত্রী আমাদেরকে আশ্বাস দিয়েছে যে আমরা একটু চেষ্টা করলেই উৎপাদন বাড়াতে পারি আমাদের আহ হচ্ছে সে সামর্থ্য আছে আমি খুবই আশাবাদী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

ইয়ে ছিল এখন ওটা কিন্তু নেই কেননা আমরা এখন কৃষির দিকে বা খাদ্যের সবকিছুতে বলতে গেলে স্বয়ংসম্পূর্ণ তাই না? কৃষি খাদ্যের উৎপাদন বেড়েছে কৃষির উৎপাদন বেড়েছে এটা আমাদের জন্য খুবই আনন্দের সংবাদ জি জি আহ তারপর আমরা হচ্ছে ধীরে ধীরে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হচ্ছি আমার বিষয়টা খুবই ভালো লেগেছে আরেকটা চমকপ্রদ বিষয় আমি একটু share করতে চাই এটা হচ্ছে আমি দেখলাম পত্রিকায় যে আহ কামবিয়ার নারীরা বিভিন্ন শাকসবজি কিন্তু রাসায়নিক সারের পরিবর্তে জৈব সার দিয়ে উৎপাদন করছে আর কি ওদের দেশে নাকি রাসায়নিক সারের দাম অনেক বেশি বৃদ্ধি পেয়েছে আর তারা জৈব সার ব্যবহার করে আহ শাকসবজি উৎপাদনে অনেক সফলতা অর্জন করেছে তো ব্যাপারটা কি ভাবে দেখ্ছেন্? হ্যাঁ এটা খুবই একটা উম খুবই একটা বড়ো বিষয় আহ এটা কেননা কেননা যে যদি যদি আপনি মনে করেন রাসায়নিক এর মাধ্যমে খাদ্য উৎপাদন করেন সেটা তে দেখা যায় যে বিভিন্ন ধরনের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 তখন সেটা দেখা যায় যে তার মধ্যে রাসায়নিক কোনো উৎপাদন থাকেনা এবং ফসলটা প্রাকৃতিকভাবে ধীরে ধীরে বেড়ে ওঠে এবং সেটা বেশ সুস্বাদু শুধুমাত্র সুস্বাদু যেরকম না পং তারপর পুষ্টি মান সম্পূর্ণ হয় যথেষ্ট পুষ্টিমান সম্পন্ন হয় এবং সেটি খেয়ে আহ খুবই ভালো বলছেন বিজ্ঞানীরা যে এটা খুবই মাধ্যমে ভালো হয় তো সে ক্ষেত্রে আমাদের আসলে এদিকে যাওয়া উচিত জৈব কৃষির দিকে এগিয়ে যাওয়া উচিত জি আপনি একদম ঠিক কথা বলেছেন আর উম এই যে আমি কয়েকদিন আগেই দেখলাম যে কামারপুরে উম কিছু বেগুনের মধ্যে নাকি এগুলো আহ ক্ষতিকর উপাদান পেয়েছে তো এটা রাসায়নিক সার ব্যবহারেরই একটা ফল তো এটা যে মানুষ স্বাস্থ্যের জন্য কতটা ক্ষতিকর এটাতো আমরা দেখতেই পাচ্ছি বিভিন্ন রকমের আহ হচ্ছে রোগ ছড়িয়ে পড়ছে এইসব আহ মানে খাদ্যের জন্য

আহ হচ্ছে শরীরের জন্য নাকি খুবই আহ ক্ষতিকর হ্যাঁ হ্যাঁ খুবই ক্ষতিকর যেমন প্রথম বিষয়টা বললেন হ্যাঁ আমাদের দেশে দেখা যায় যে বিভিন্ন battery বা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 আহ কার্যক্ষমতাটা ওইটা কিন্তু ম শেষ হয়ে যায় না ওইটা থেকে যায় ওইটা মাটির সাথে মিশে যায় ওইটা মাটির সাথে মিশে কি হয় যখন আমরা আবার ফসল ফলাচ্ছি সেখানে থেকে সেই আহ ফসলটা সেই রাসায়নিক দ্রব্যটা গ্রহণ করতেছে বা তার সাথে মিশে যাচ্ছে সেই গাছটা যখন যেটা গ্রহণ করে আমাদের কাছে ওটা আবার ফেরত আসছে বেগুনটা সে খাদ্য উপাদান বা রাসায়নিকটা গ্রহণ করে বেড়ে উঠছে ধীরে ধীরে সেই হিসেবে এটা নিয়ে আবার আমাদের শরীরে সেটা আবার চলে আসতেছে

আপনি চাইলেও একটা organic কৃষি যে করবেন জৈব কৃষি করবেন সেটা করা সম্ভব হয় না কেননা এটা আমাদের মাটিতে এগুলা অনেক আগে মিশে গিয়েছে এবং এটা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য খুবই একটা খারাপ সংবাদ এবং এটা খুবই খারাপ একটা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 বলে কোন সমাধান করা যাবে না এই ক্ষেত্রে আমাদের এখন থেকে একটু সচেতন হতে হবে যেন আমরা বা মানে মাটিতে বা পানিতে যে রাসায়নিক উপাদান গুলো না ফেলানো সরাসরি না ফেলানো এটা না করাটাই ভালো হবে মনে করছি এবং রাসায়নিক যে সার, সারের ব্যাবহার কীটনাশকের ব্যাবহার টাও একদম কমিয়ে দিতে হবে বন্ধ করে দিতে হবে জি জি আপনি একদম ঠিক কথা বলেছেন আর তারপর আহ রাসায়নিক সার ব্যবহার করে শুধু মানুষ স্বাস্থ্যের ক্ষতি হয় আর হয় না আপনার আহ উম হচ্ছে মাটির উর্বরতা নষ্ট হয়ে যায় আর তারপর উম আহ ওই যে আহ পলিথিনের ব্যবহার তারপর হচ্ছে বিভিন্ন plastic এগুলো মাটিতে ফেলা যাবে না বলে আমি মনে করি মানে এগুলোর ফলেও কিন্তু মাটির হচ্ছে ফসল উৎপাদন ক্ষমতা অনেকটাই কমে যায়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

তারাও কিন্তু গাছেদের প্রাকৃতিক একটা খাবার হিসেবে কাজ করে তারা যদি বেঁচে না থাকে গাছগুলো সেখান থেকে প্রাকৃতিক খাবার গুলো গ্রহণ করতে পারতেছে না প্রাকৃতিক যে উপাদান গুলো সেগুলো গ্রহণ করতে পারতেছে না সে ক্ষেত্রে দেখা যায় যে গাছগুলো শুধুমাত্র এই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

মৃতদেহ থেকে জৈব সার উৎপাদনে আহ হচ্ছে অনুমতি দিয়েছে মানে আহ মৃত দেহ গলিয়ে হচ্ছে মাটির সাথে মিশে যাওয়ার অনুমতি টা দিয়েছে আর কি আর আহ তারপর আহ ওটা থেকে নাকি জৈব সার উ~ উৎপাদন করা সম্ভব আর যে হচ্ছে মানে মাটিটা আহ থাকবে ওটা নাকি প্রিয়জনদের দিয়ে দেওয়া হবে বিষয়টা আমার কাছে খুবই ভালো লেগেছে আপনার কেমন লেগেছে? হ্যাঁ কেননা এটা অবশ্যই এটা অবশ্যই ভালো সে ক্ষেত্রে শুধুমাত্র যে আহ উম প্রাণী দেহ যেকোনো প্রাণীদেহ যেকোনো যদি একটা প্রাণী মারা গেছে বা একটা গরু বা ছাগল বা যে কোন প্রাণী ওইটা কিন্তু আমরা মাটির সাথে মিশে দেই হ্যাঁ সে ক্ষেত্রে যদি সেটাকে আমরা সার হিসেবে গ্রহণ করতে পারি যদি একটা নির্দিষ্ট জায়গায় আমরা সেটাকে পচিয়ে সেখান থেকে একটা সার তৈরি করতে পারি সেটা দিয়ে আমরা কিন্তু ফসলে ব্যবহার করতে পারি শক্তিশালী একটি জৈব সার হিসেবে ব্যবহার করা যায় এটা আমি অনেক আগেও জেনেছি কেননা সেখান থেকে বিভিন্ন অনুজীব গুলোর উৎপাদন হয় জন্ম হয় যেমন এগুলা কিন্তু মাটিতে পচন ধরিয়ে অধিক পরিমাণে শক্তি উৎপাদন করতে পারে যেটা আমাদের গাছের জন্য বা ফসলের জন্য খুবই উপকারী তাই আমাদের আসলে এটাও করা উচিত এদিকে ঝুঁকে যাওয়া উচিত আহ জি আপনি একদম ঠিক কথা বলেছেন এর জন্য আসলে আমাদেরকেই সরকারের পৃষ্ঠপোষকতা দরকার আর হচ্ছে বিভিন্ন কলকারখানার মালিকদেরকে আরেকটু সচেতন হতে হবে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 ওটারও ক্ষতি হবে না আমরা মানে কি বলবো নিরাপদ খাদ্য পেতে পারি হ্যাঁ হ্যাঁ নিরাপদ খাদ্যের জন্য এই বিষয়টা খুবই একটা বড় একটা বিষয় নিরাপদ খাদ্যের নিশ্চিত করতে হলে আমাদেরকে আগে এদিকে এ বিষয়টা নিশ্চিত করতে হবে ঠিকই বলেছেন জি না হলে হয়তো যে আমাদের আহ দেখা যাবে যদি নিরাপদ খাদ্য উৎপাদন না করি এবার খাদ্যের মাধ্যমে কিন্তু আমাদের বা আমরা বেড়ে উঠতেছি ধীরে ধীরে তাই না? ওই খাদ্যটা গ্রহণের মাধ্যমে যদি আমাদের শরীরে বিভিন্ন রাসায়নিক দ্রব্য আমাদের শরীরে চলে আসে সেটা অনেক ক্ষতিকর হবে তাই না? জি জি আপনি একদম ঠিক কথা বলেছেন আর পাশাপাশি যেই খাদ্য সংরক্ষণের formalin তারপর হচ্ছে আরো নানারকম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 হ্যাঁ ঠিক বলেছেন সেটা ব্যবহার না করাটাও উহ উ~উ~উচিত আমি মনে করি কেননা সে ক্ষেত্রে যদি এগুলা ব্যবহার করা হয় সেটা প্রাণীটার ক্ষেত্রেও ঝুঁকিপূর্ণ দেখা যাবে অনেক সময় যে প্রাণীটা কে যখন এরকম আহ রাসায়নিক ব্যবহার করা হচ্ছে দেখা যাচ্ছে অনেক সময় সে মারা যায় এটার সময় সেটার আহ তেজস্ক্রিয়তার প্রভাবে সে মারা যায় অনেক সময় দেখা যায় সেটা আবার মানুষের ক্ষেত্রে মানুষের মধ্যে চলে আসে যদি সে সেইটার সেটার মাংস বা সেটার খাদ্য উপাদান গ্রহণ এর মাধ্যমে মানুষের শরীরে সেটা চলে আসে এবং সেটা খুবই বাজে একটা প্রভাব ফেলে মানুষের বিভিন্ন রোগে শরীর cancer ulcer আহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে থাকে কৃষি ক্ষেত্রে আমাদের হচ্ছে তো নেওয়া উচিত এই বিষয়টা নিয়ে যে না আহ গরুর মধ্যে ব্যবহার না করা হয় এবং বিভিন্ন মৌসুমী ফলে আহ কা~কা~কার্বাইড বা বিভিন্ন ফরমালিন এগুলা ব্যবহার না করা গাছে পা গাছে ফল যেন গাছ থেকে পাকিয়ে তারপরে যেন পারা হয় তালে আমরা আহ সুস্থ জীবন যাপন করতে পারব তাই না? জি আপনি একদম ঠিক কথা বলেছেন আর কয়েকদিন আগে TV তে আমি একটা ব্যাপার দেখলাম যে আপনার আহ একটা লোকাচার কৃষিজ অনুষ্ঠান তো ওখানে উপস্থাপক দেখাচ্ছেন যে আহ একটা বাড়ি ঢাকার শহরে সেখানে সে বাড়ির মালিক আহ অনেক সুন্দর করে হচ্ছে মানে ছাদ দিয়ে বাগানের ব্যবস্থা করেছে তো ওখানে সে বিভিন্ন রকম আহ হচ্ছে আহ আহ ফল তারপর হচ্ছে শাকসবজি যেমন হচ্ছে আপনার বেগুন তারপর হচ্ছে লাল শাক এগুলো হচ্ছে মানে উৎপাদনের চেষ্টা করছে আর কি তো এখন আহ সে বললো আহ যে আমাদের আহ যেহেতু ঢাকা শহরে আহ জমি কম মানে আমাদের দেশেই হচ্ছে জমি কম মানে জন সংখ্যার তুলনায় তাই আমাদেরকে এই ছাদ কৃষির ব্যাপারে উৎসাহী হওয়া উচিত এই ব্যাপারে আপনি কি বলেন? হ্যাঁ হ্যাঁ অবশ্যই আমাদের ছাদ কৃষির ব্যাপারে অবশ্যই উৎসাহী হতে হবে কেন না ছাদ কৃষিতে যদি আমরা উৎপাদন করি তাহলে আমরা কিন্তু যে নগরে বা শহরে যারা থাকে তারা কিন্তু সব fresh বা তাদের যে সবজিটা সেটা কিন্তু পাচ্ছি না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

ভেজাল মুক্ত একটি খাবার আমরা পেতে পারবো সেক্ষেত্রে কোনো ভেজাল বা মনের দ্বিধা সেটা থাকবে না জি আপনি একদম ঠিক কথা বলেছেন তারপর আহ আমি কয়েকদিন আগে শুনলাম যে আপনার blue economy ব্যাপারে মানে মূলত আমাদের যেই মৎস সম্পদ যেই সামুদ্রিক যেসব সম্পদ আছে এগুলোকেই মূলত আমরা economy বলছি তো আমার মনে হয় এই আমাদের যে আহ বিপুল পরিমানে মানে সামুদ্রিক সম্পদ আছে বা মৎস সম্পদ আছে এগুলো যদি আমরা সঠিকভাবে ব্যবহার করতে পারি তাহলে হচ্ছে আমরা কিন্তু বিভিন্ন বৈদশিক মুদ্রা অর্জন করতে পারবো

হ্যাঁ হ্যাঁ সেক্ষত্রে আহ সেটা ঠিক বলেছেন আহ উম আহ যে যে কি নামে যেটা বললেন যে সামুদ্রিক অর্থনীতি হ্যাঁ সেটার অনেক বড় একটা বিষয় জানেন যে কয়দিন আগে আমরা আমাদের সমুদ্রসীমা জয় করেছি আমাদের সমুদ্রের আয়তন বেড়েছে সে ক্ষেত্রে আমি সমুদ্রের অনেক ধরনের যা মাছ বা সামুদ্রিক উদ্ভিদ মাধ্যমে আমাদের দেশের দেশের যে উৎপাদন বাড়াতে পারি যেমন কয়েকদিন আগে একটা দেখবেন seaweed যেটা হয়তো জানেন সামুদ্রিক শৈবাল সেটাকেও এখন খাবার হিসেবে গ্রহণ করা হচ্ছে বা বিভিন্ন উপাদান তৈরি করা হচ্ছে বিভিন্ন কলকারখানাতে এ সামুদ্রিক শৈবালটার উৎপাদন বাড়তেছে সাগর থেকে মাছ আহরণ করা বিভিন্ন আহ তেল তেল বা খনিজ সম্পদ আহরণ করা এগুলো বেড়ে চলেছে সে ক্ষেত্রে সামুদ্রিকে যে blue economy সেটা আমাদের অর্থনীতিতে একটা বিশাল অবদান রাখবে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 তখন কিন্তু সরকার জেলেদেরকে মাছ ধরতে নিষেধ করে দেয় আহ পাশাপাশি সে কিন্তু হচ্ছে উম মানে আহ জেলেদের জন্য বিভিন্ন চাল ডাল মানে খাবারের ব্যবস্থাও করে থাকে তো আহ আমার কাছে এই বিষয়টা খুবই প্রশংসনীয় মনে হয় আরকি যে আমরা যে মানে ইলিশ মাছকে এই সুযোগ দিচ্ছি ডিমটা ছাড়ার মানে তার প্রজনন সুযোগ দিচ্ছি এতে কিন্তু অনেক আহ হচ্ছে ইলিশ মাছ উৎপাদিত হচ্ছে

অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার পরিসুন্দর কথা বলার জন্য আমরা আসলে পরে এগুলো নিয়ে আরো বিস্তারিত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

জি জি আল্লাহাফিজ

ওয়ালাইকুম আসসালাম আস্সালামালেকুম ভালো আছেন?

আমিও ভালো আছি

এই তো তা দিনকাল কেমন যাচ্ছে এই তো আলহামদুল্লিলা ভালই যাচ্ছে তবে দেশের যা বর্তমান পরিস্থিতি চাকরির বাজারের যা পরিস্থিতি মনে হচ্ছে না ভালো থাকা যাবে বেশিদিন হ্যাঁ চাকরির বাজারটা এখন অনেক টা কস্টসাধ্য জি জি জি . এত দেশে প্রতিযোগিতা বেড়ে গেছে এক আগে তো শুধু সর সরকারি চাকরি গুলোতে প্রতিযোগিতা ছিল but এখন সরকার~ সরকারি ও বেসরকারি সব গুলো জায়গাতেই চাকরি খুবই

হ্যাঁ সবজায়গায় প্রতিযোগিতা চলছে কেননা আমাদের যে বর্তমান যে পরিমান বেকারের সংখ্যা বাড়ছে তাদেরকে রেখে আবার নতুন যারা pass করে আসছে তাদের জন্য তো চাকরির বাজার টা তৈরি হচ্ছে আচ্ছা এইটার পিছনে কি আমরা আমাদের মতোই তো আমারই তো সবাই দায়ী নাকি?

আমার কিভাবে দায়ী এখন হচ্ছে আহ যেমন coaching আহ tuiton ই এগুলোতে মানুষ . তা কিভাবে সহজে pass করা যায়

ওই ওই দিক গুলো . তো ও শুধু কোনো মতে poient এ একটা আস্তে পারলেই হয়েছে জি জি জি সবাই আমারা পরীক্ষার ফলাফল এর দিকে তাকিয়ে থাকি যে কখন GPAfive পাবো কিভাবে একটা ভালো CGPA উঠিয়ে মনে সবাই মনে করে যে এটা থেকে চাকরি হয়ে যাবে তো এটা তো সব না হ্যাঁ কিন্তু এখানে কিন্তু আহ আমাদের জ্ঞান যেটা আমাদের জ্ঞানটা কি আসলেই বাড়ছে বা আমরা কি জ্ঞান জ্ঞান দিয়ে আমাদের পড়াশোনাটা বা আমাদের আমাদের যে carrier টা আমরা কি ওটা আসলেই ভালো ভাবে করতে পারছি এটা কি মনে হয় আমারও মনে হচ্ছে আমরা ওই রকম ভাবে পড়ছি না এবং নিজের থেকে ওই কাজের জন্য বা যে চাকরিটা ওই চাকরির জন্য নিজেকে দক্ষ করে গড়ে তুলতে শিখুন আমার এটা মনে হচ্ছে এরজন্য আর এই দক্ষতা টা আমাদের মধ্যে কম দেখি হয়তো আমরা অনেকেই দেখে গেছি যে পড়াশোনা করার পর ভালো একটা চাকরী না পাওয়ার কারণে ঝরে যাচ্ছে বা সে আহ বাজে নেশা চলে যাচ্ছে এরকম কি কিছু বলে মনে হয় না জি আমারও মনে হচ্ছে অনেককে দেখা যাচ্ছে যে'হয়তো অনেকে দেখা যাচ্ছে সমাজে চুরি ছিন্তাই এগুলো বেড়ে যাচ্ছে এখন অনেকে নেশার দিকে চলে যাচ্ছে বা অনেকে অপরাধ করছে এই সমাজে সরকার কিন্তু অশিক্ষা ব্যবস্থা হচ্ছে প্রাথমিক মাধ্যমিক এগুলো বাধ্যতামূলক করেছে বিনা বেতনে করেছে তারপরেও দেখা গেছে যে মানুষ আমরা ছুটছি শুধু মানে কিভাবে . আমরা কতখানি এগিয়ে যেতে পারে কিন্তু আমরা যে এগিয়ে যাচ্ছি আসলে কি আমাদের ভেতরে এগোনোর সেই দক্ষতা টা আছে আমরা কি আহ চাকরির ক্ষেত্রে গিয়ে interview তে কি আমরা সেই জিনিসটা দেখতে পারি

আগে কিন্তু আহ এই বিষয় গুলো খুব কঠিন ছিল ভয় ভয় আহ . interview তে অনেক নিতো বয়স গড়ে গড় করে বের করতে হয় তারপরে

বই বাসা থেকে বই পড়ে interview দিয়ে আসলাম interview হয়ে গেলো জি জি এইজন্য এখন এই অবস্থা তা সরকার এক্ষেত্রে আরো কিছু করতে পারে যেমন যদি কিছু বেকার মানুষকে যদি তাদেরকে free তে প্রশিক্ষণ দিয়ে বা তাদেরকে পাশাপাশি একটা চাকরির জন্য বা~ বা শুধু মাত্র চাকরিই না ব্যাবসার ক্ষেত্রে বিভিন্ন উদ্যোক্তাদের ঋন সহায়তা দিয়ে সাহায্য করতে পারে ফলে হয়তো বা দেশে নতুন নতুন উদ্যোক্তা গড়ে উঠতো এবং ব্যবসার ক্ষেত্রে সবাই নতুন . আগ্রহী হতো সৃজনশীল চিন্তা ভাবনা জি জি সৃজনশীল চিন্তা ভাবনা টা সৃজনশীল চিন্তা ভাবনা আসলে আমরা

আমাদের প্রত্যেকের জায়গা থেকে উচিত আমাদের একটু একটু করে আগে বাড়ানো জি জি সবাই মিলে একসাথে এগিয়ে গেলে হয়তো বা আমাদের দেশটা আমরাও কিছুটা সাফল্যের দিকে অগ্রসর হতে পারবো সাথে সাথে আমাদের পশে যদি এরকম কিছু থাকে এমন মানুষ থাকে আমরা তাদেরকেও কিন্তু সাহায্য করতে পারবো বা আমাদের তারা তাদেরকে কিছু বুঝিয়া দিতে পারবো যে আর এটা করে হচ্ছে তারাও কিছুটা আহ বুঝতে পারে বা এই জিনিসটা বোঝার পরে সে করতে পারে

আমাদের এখানে দুহাজার উনিশ থেকে কিন্তু হম social media য় যেই live বলেন page বলেন এইগুলাতে কিন্তু অনেক অনেক অগ্রগতি হয়েছে

কিন্তু এখন কিন্তু অনেক সহজ হয়ে গেছে ঘরে বসে কি করছে ঘরে বসে সব কিছু order করা যাচ্ছে খাবার থেকে শুরু করে তরী তরকারী মানে সব কিছুই

আসলে তখন দুইহাজার ষোলো তে আমিও একটা page এ কাজ করছিলাম তখন তখন দেখছি যে একটা page এর মধ্যে অনেকগুলো customer এসে ভিড় করে কিন্তু এখন দেখি যে হাজার হাজার এরকম page হয়েছে হাজার হাজার group হইছে জি জি জি এখন তো আসলে প্রতিযোগিতা এই ক্ষেত্রেও বেড়ে গেছে online ব্যাবসার ক্ষেত্রে প্রতিযোগিতা বেড়ে গেছে এবং এক্ষেত্রে দেখা যাচ্ছে যে একটা ব্যাবসার অনেক গুলো প্রতিযোগিতা তৈরি হচ্ছে যে একজন কাপড় নিয়ে শুরু করলো তো ওখানে দেখে হাজার হাজার কাপড় সেক্ষেত্রে customer রাও দ্বিধাদ্বন্দে পড়ে যাচ্ছে কার কাছ থেকে সঠিক গুণগত মান সম্পন্ন কাপড় টা বা পণ্যটা পাবে অনেক ক্ষেত্রে অনেকের ধোকার~ ধোকার শিকার হচ্ছে এভাবে হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক এমনটা হচ্ছে কিন্তু উদ্যোক্তা তৈরি হচ্ছে কিন্তু কাজে লাগানো যাচ্ছে না কেননা আমি আমি এটা দশ টাকায় sale করলে আমার পাশের জন হচ্ছে আমার পাশের page উনি হচ্ছে হয়তো পাঁচ টাকা থেকে সাত টাকায় sale করে তো আমরা কি করি customer রা যেখানে একটু কম পাই সেখানেই চলে যাই আর আসলে কি সেখানে ভালো দিচ্ছে কম টাকায় এটা কিন্তু আমরা দেখি না হ্যাঁ হ্যাঁ পাঁচ টাকায় হয়তো বা সেই গুণগত মানের যে মানের product টা চাচ্ছে সেটা কিন্তু দেওয়া~ দেওয়া সম্ভব হচ্ছে না বা দিচ্ছে না কিন্তু হয়তো বা দেখতে এক হচ্ছে বিষয়টা দেখতে এক হচ্ছে কিন্তু ঐরকম ওই জিনিসটা দিতে পারছে না customer বুঝছে না ওই বিষয়টা তাইনা আমরা আসলে আমরা আসলে কিসের পিছনে ছুটছি আমরা আসলে বুঝছি না যে আমাদের আসলে নিজেকেও উদ্যোক্তা করতে বা আমাদের এই চাকরির যে সমস্যা টা এটা দূর করার জন্য আমাদের আসলে কি করা উচিত বা আমাদের কিভাবে নিজেকে সবার সামনে উপস্থাপন করা উচিত হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আমরা আসলে এটাই করতে পারছি না অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে শুধুমাত্র পড়া লেখার ক্ষেত্রে চাকরি হচ্ছে না এরকম না অনেক চাকরি অনেক বা অনেক কাজ আছে অনেকে high মানে অনেক উচ্চ বেতনের চাকরি আছে যেগুলো তে শুধুমাত্র হম skill বা~ বা প্রশিক্ষণ থাকলে কাজ করা যায় যেমন অনেক welding এর কাজ এবং plumber এর কাজগুলো দেশে দেশের বাইরে অনেক ভালো চাকরি ব্যবস্থা আছে তো ওই তো ওইকাজগুলো যদি সরকারি ভাবে কোনো প্রশিক্ষণের . প্রশিক্ষণের ব্যবস্থা থাকতো হয়তো অনেক বেকার যুবকের জন্য হ্যাঁ পড়াশোনা করে আমরা যেই জ্ঞানটা পাচ্ছি আমাদের উচিত আমরা এই জ্ঞানটা কে ভালো ভাবে কাজে লাগানো যাতে করে সামনে আমরা আমাদের থেকে ভালো কিছু করতে পারি নিজেকে উপস্থাপন করতে পারি

জি জি তবে আমাদের পড়া লেখাটা অনেকটা হয়তো আপনি যেটা একটু আগে বললেন যে সৃজনশীল বলা হচ্ছে আসলে সৃজনশীল তেমন একটা হচ্ছে না সৃজনশীলতা মুখে মুখে মনে হচ্ছে but সেটা কিন্তু সৃজনশীল হচ্ছে না কেননা একটা ছাত্র ছাত্রীদের দেখা যাই যে সৃজনশীলশীলের ক্ষেত্রে এখনো কিন্তু তারা guide নির্ভর guide থেকে পড়বো এখান থেকে পড়বো ঐখান থেকে শিখছে তো . মুখস্ত করে যাই শিখছে তাই হয়তো পরীক্ষার হলে দিয়ে আসছে কিন্তু তাদের আসলে কি শিক্ষা হচ্ছে আসলে শিক্ষার কিছুই হচ্ছে না জ্ঞান যে আহরণ করবে তেমন জ্ঞান আহরণ করতে পারছে না just শুধুমাত্র একটা বই মুখস্ত করছে ওটা প্রয়োগ ও করতে পারছে না তাদের বাস্তব জীবনে মুখস্ত করছি আর সেটা লিখছি আসলে সেটা কতখানি ভালো বা এই অনুযায়ী কি আমরা number টা পাবো এই যে number টা পাবো সেটা কি আমাদের জন্য ঠিক

হ্যাঁ হ্যাঁ আমরা কোথাও যাই না কিন্তু আমরা শুধু ছুটছি শুধুমাত্র ভালো একটা ফলাফলের পিছনে ছুটছি যে আমি GPAfive পাবো আমি ভালো একটা CGPA উঠাবো এটার পিছনে সবাই ছুটছি অন্ধের মতো ছুটে যাচ্ছি যার কারণে চাকরির জন্য আমাদের যে প্রস্তুতি

হ্যাঁ আরেকটা কথা হচ্ছে মানে আমার মনে হচ্ছে যে আহ চাকরির যেই বাজারটা চলছে যেখানেই বলেন সরকারী বা বেসরকারী যে কোনো শিল্পক্ষেত্রে garments এ আহ এইরকম সব যেখানেই এইরকম সব প্রতিষ্ঠানে যে চাকরির কথা গুলো বলা হচ্ছে সেখানে হচ্ছে চাকুরীর নাম করে কিন্তু অনেক প্রতারকরা কিন্তু ঠকাচ্ছে

এমন প্রতিদিন খবরে কিন্তু এমন প্রতিদিন দেখানো হচ্ছে social media য় দেখানো হচ্ছে বার বার সবাইকে অবগত করা হচ্ছে যে এখান থেকে আমরা যেন কিছু শিখি কিন্তু তারপরেও কি হয় বেকার বেকার